একজন সাইডের দিকে বাইক লইয়া দাঁড়াইয়া আছে এইটাও দেখা যাইতাসে।

আর জলের কালার একদম সাফ এটাও বোঝাইতেসে।

একটা বাইকের মধ্যে একটা লোক বইয়া রয়েছে আর একটা লোক দাঁড়াইয়াও রয়েছে।

আর লোকজন আছে সাইকেল টাইকেল বাইক টাইকও আছে।

লোকজনের সামনে তো লোকজনের ছায়াটাও পরতাসে এই ড্রইংয়ের উপরে।

রাতের বেলায় নেওয়া হইসে আর রুমের ভেতরে জায়গাটা একদম--

একটা হোটেল রুমের ছবি যা ভিতর তেকে নেওয়া হোয়েসে।

এটা হইসে একটা মেইন রোড মেইন রোডের লগে একটা দোকান।

বিভিন্ন জিনিস আছে কেনার লাইগা আর এটা শপিংমলের ভেতরের কালার --

এটা একটা জিমের ভিতরের ফোটো ।

যা করব সাইডের দিকে একটা গ্রিন জায়গা আছে।

ট্রেকের মধ্যে অনেকগুলি আম রাখা আসে।

যেখানে অনেকগুলি কাপড় টাপড় রাখা আছে।

উ জুতা এগুলি যে যেগুলি জামাইরা পরে এগুলিরও ছবিও আসে।

আর বাদরও আসে নীল কালারের।

আকাশ পুরোটা আর সাইডে ওয়াইডে ঘিনারীয় আছে জল টল দিয়ে।

ওই একটা ব্যাংকের ছবি যাতে হইসে।

উপরে লেখা আছে এইচ_ডি_এফ_সি ।

একদম ব্লু কালারের সাইনবোর্ড নিচে এক দুটা লোক হাঁটতাছে।

এখানে পূজা দিতাসে নমষ্কার করতাসে তাইনে।

দিনের বেলা নেওয়া হইছে এর সামনে গাড়ি দাঁড়িয়ে আছে একটা গ্রীন কালারের সিনটেক্সও আছে।

পেট্রোল পাম্পের কালারটা একদম গ্রীন টাইপের।

সামনের জায়গাটা খুইল্লা রইসে।

আর উপরের আকাশটা একদম ব্লু ।

যেখান থেকে পুরো জঙ্গল বাকি ঘর টর সবকিসু দেখা যাইতেসে ক্লিয়ার ।

লোক বইয়া নিজের হিসাব করতাসে আর--